একজন লোক ফোনে কথা বলছেন।

অপরদিকে ছেলেটি পেছনে বসে আছে পেন্সিলের ওপর এখানে একটি বিদ্যালয়ের নাম লেখা রয়েছে।

তাকগুলির মধ্যে বিভিন্ন ধরণের খাবার জিনিসের প্যাকেট দেখা যাচ্ছে।

একজনের হাতে জালি রয়েছে।

ভেতরে কতগুলি পোস্টার লাগানো রয়েছে।

অনলি নীল রং একটি কারেন্টের খুঁটি রয়েছে।